এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিটিতে একটি শিশু উদ্যানের ছবি ।

এই যে ছবিটি আমি দেখতে পাচ্ছি এটি দেখে মনে হচ্ছে যে একটি অনুষ্ঠান চলছে। এবং দুইজন এই অনুষ্ঠানের বক্তিতা দিচ্ছেন ।

দেখতে পাচ্ছি একটি লোক কিছু বিক্রি করছে ছোট দোকানে রেখে পেছনে অনেকগুলি গাছ আছে।